তার সামনে একটি বড়ো বোর্ড রয়েছে সেখানে ইংলিশ -এ কিছু ওয়ার্ড লেখা আ--

ছবিটিতে একটি রাস্তা দেখতে পাচ্ছি সেই রাস্তার ওপর সাইডে কিছু বড়ো বড়ো বাড়ি রয়েছে।

অনেক মানুষ এই সব্জিগুলোকে কিনছে।